এ-এ বোট রাখা আছে কিছু এই গুলো হচ্ছে প্যাডল বোট । এইগুলো দিয়া--

এ আই এ বান্ডিল রাখা রয়েছে বই পত্র রয়েছে ।

এই ছবিতে দেখা যাচ্ছে যে এই টা একটা রাস্তার অ্যা -অ্যা এটা একটা রাস্তা ।

বাড়িটি এখনো পুরোপুরি তৈরী হয়নি বাড়িটির কলম উম ও--

হিন্দি এবং বাংলা সে পিন ক--

এ টিনের ছাউনি রয়েছে।

অয়্যা- ব্যা- এয়ারপোর্ট -এর ভিতরই ভিতরেরই ছবি ।

দেখা যাচ্ছে যে এইটা পোস্টঅফিস । যে পোস্টঅফিসটি সবে খুলছে।

তার মধ্যে একটি বক বসে রয়েছে।

লাগানো হয়েছে সামনে লোকজন সেই--

এই টা একটা স্কুলের প্রোগ্রাম এইখানে সব বাঁচা শুয়ে রয়েছে এবং কিছু বচ্চা আহ একটা সবুজ রঙের কাপড় নিয়ে কিছু করছে এবং সামনে দোয়ার মতন উমম কিছু উড়তে দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে যে এইটা একটা জিমের ভিতরের ছবি । তিনটি লোক রয়েছে সেই লোক দের চেহারা স্বাস্থ্য ভালো। তারা একে ওপরের হাত ধরে তাকিয়ে রয়েছে। তাদের একজন ছবি তুলছে। পিছনে একটা বড়ো আয়না রয়েছে। উপরে একটা ঘড়ি রয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে যে এটা একটা বইয়ের দোকান যে বইয়ের দোকানে অ্যা চারিধার দিয়ে বই সাজানো আছে এইগুলি একটা তাকের মধ্যে সাজানো আছে।